বিল্ডিংটা অনেক ভালো ভাবে সাজানো আছে | বাইরেটা আর তার পিছনে একটা পাহাড়ও আছে।

তিনটি মহিলার ছাদে ইয়োগা করছে এটা সূর্য উদয় বা সানসেট এর দৃশ্য।

আমরা একটা মন্ডপ দেখতে পাচ্ছি.। মন্ডপটার বাইরে অনেক ভিড় দেখতে পাচ্ছি অনেক মহিলারা পুরুষরা. বাচ্চারা আছে--

মণ্ডপটা অরেঞ্জ গোলাপি আকাশি দিয়ে সাজানো আছে রং দিয়ে। আমরা গাছপালাও দেখতে পাচ্ছি।

একটা পার্ক দেখতে পাচ্ছি যেখানে সবুজ ঘাস দিয়ে গোটাটাই ভরা আছে। সাদা নীলে বাউন্ডারি করা আ--